বাইকে যাওয়ার আলাদাই মজা আছে নিজে একটা guide করে গেলে তুমি journey টাও enjoy করতে পারতে। তো তবে এখানে যে সমস্যা, সেটা হচ্ছে তাহলে আমাদের ওখানে গিয়ে আবার একদিন stay নিতে হবে।

হ্যাঁ আমাদের সারাদিন ride করতে হবে। সারাদিন ride করে যেয়ে কোনো একটা হোটেলে stay নিয়ে, আমাদের সেই মোটেল থেকে আবার সকালে আমরা সারাদিন ঘুরতে হবে। তারপরে আমরা যদি আরেকদিন stay রাতটা stay নিতে চাই তাহলে নিতে পারবো আর নাহলে আমাদের tired শরীর নিয়ে রাত্রে আবার ride করতে হবে। তো আমি prepared করবো আরেকটা stay নেওয়ার। তখন হয়তো বা আরেকটা stay না নিলেও কিছুক্ষন rest করলাম কোনো হোটেলে বসে rest করলাম তারপরে আবার ride করে back করলাম। তবে একদিন stay তো must নিতে হবে। আর বাসে গেলে ট্রেনে গেলে হয়, ট্রেনেরও আলাদা মজা আছে। তবে ট্রেনে গেলে মানে ওই তুমি বিভিন্ন জায়গাতে stop নিয়ে হয়তো বা রাত্রে কোনো সুন্দর জায়গা দেখলাম যেখানে তো আর দাঁড়ায় যাইতে পারলা না। এটাই সমস্যা। হম এটাও ঠিক বাইক নিয়ে যাইতে অনেক জায়গা পরবে। যেমন আমি যতদূর যানি বিরামপুরে সুন্দর জায়গা আছে। তারপরে তোর সত্যি হয়তো বা পাবানা দিনাজপুর ওপর দিয়ে জায়গা। আর দিনাজপুর তো মাসাল্লা অনেক সুন্দর জায়গা আছে গাছপালা কিছু ঐতিহাসিক জায়গা যেমন দিনাজপুর বড় মাঠ। পুরা বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ঈদগা মাঠ। এইগুলো হয়তো বা চোখে পরবে যদি একটু হ্যাঁ tourism place তো ওইরকম অনেক আছে বাংলাদেশে। আর বিরামপুর আমার মাঝে মাঝে যাওয়া হয় কিছু ব্যাবসায়িক কাজে যাওয়া হয় ঘোরাও হয় ঐখানে আরকি। কারণ বাংলাদেশে তো আর এরকম জায়গার অভাব নেই ছোট খাটো এখানে ওখানে অনেক আছে। ঐখানে ব্যাবসায়িক কাজে যাই আবার ঘোড়াফেরাও করি। ও আচ্ছা, সবথেকে ভালো আচ্ছা সবথেকে ভালো না আমরা গতবার গেছিলাম নিজের এলাকায় তুমি হয়তো বা চেনো হয়তো বা বলছি hundred percent চেনো পাহাড় তো। হ্যাঁ চেনো নাকি? তুমি কি নওগাঁ আছো নাকি? আমি তো বর্তমানে আছি ঢাকাতে। আচ্ছা আচ্ছা তুমি ঢাকাতে আচ্ছা তো পাহাড়পুর কবে গেছিলে? উম গত মাসে গেছিলাম। পাহাড়পুর যাওয়ার experience খুবই বাজে খুবই বাজে গেছিলাম টনটনে টংটং লাগে যাওয়ার সময় টংটংয়ের চাকা নষ্ট হয়ে গেছে। তারপর চাকা ঠিক করলো ধীরে সুস্থে। যাওয়ার সময় গান বাজাচ্ছিলাম সেই গানের বক্স নষ্ট হয়ে গিছে। যাওয়ার পর টিকিট টিকিট নিয়ে সবকিছু ঘুরে টুরে আসতে আসতে আমাদের রাত দশটার মতো বাজে। সেই যাইতে তো আমাদের সময় লাগে কম তুমি জানো, ত্রিশ পঁয়ত্রিশ মিনিট। সেই জায়গাতে আমাদের অতিরিক্ত time লেগে গেছে এবং আসার পর সবাই তো

বুঝতে পারছি একটু ঝামেলা সেখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা সেটা সমস্যা না একটু ঘুরতে গেলে এটাও একটা experience এটাও একটা মজা এরকম হবে। আর তোমার কি মনে হয়, বাংলাদেশের সবচেয়ে

আমি বলবো কক্সবাজার সব সবাই সবথেকে বেশি ওখানে যায় মনে হয়।

সেন্ট মার্টিন তো একটু ভিতরে হয়ে যায় অনেকে হয়তো বা যায়না কক্সবাজার tour দিয়েই সীমাবদ্ধ থাকে।

হম এইটা ভালো কথা আমি যায়নি তো ঐজন্য খুব একটা

না এখনো যায়নি, তুমি গেছিলা? নাহ কি আর বলবো? কক্সবাজার যেতে পারিনি। তবে যাওয়ার ইচ্ছা আছে দিন দুই যাবো maybe তাহলে কখন কি আছে কি ভাবে বলবো? এখন তো যে অবস্থা মানে খুবই busy. ঘোড়ার কোনোভাবেই সময় পাচ্ছি না, দেখা যাক। আমাদের কলেজ থেকে মনে হয় এইবার একটু ঘুরতে নিয়ে যাবে। দেখি sir কে বলবো sir যদি আমাদের কক্সবাজার নিয়ে যায় ভালোই তো।

First semester First semester তোমাদের মানে কি এটা কি credit bate? উম I do not know. আমার idea খুবই খারাপ। কারণ আমি কলেজে যাইনা বললেই চলে। একদিন না দুইদিন গেছিলাম তারপরে পরীক্ষা দিতে। বুঝতে পারছি বুঝতে পারছি সাত কলেজে তুমি কি admission দিতে হয়েছে নাকি তোমাকে? হ্যাঁ admission দিতে হয়েছিল তো। তো তোমার experience কেমন? আচ্ছা তুমি কি মানে ঢাকা ইউনি তে admission দিয়েছিলা? হ্যাঁ সবজায়গা তেই admission দিয়েছিলা। আর সত্যি বলতে এই admission এর চক্করে tour যাওয়া তা অনেক হয়ে গেছে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম চট্টগ্রামে তো আমিও দেব ওই একটু যেয়ে একটু ঘোড়াও হবে তোমার ওই পাহাড়ি এলাকা।

কেন তোমার এর এরকম কেন মনে হলো? হটাৎ করে গেলে নতুন লোকদের একটু ঠকানোর চেষ্টা করে সবাই। তোমার একটা experience share করো দেখি শুনি। Experience হ্যাঁ বলছি, আমি যে জায়গায় ধরো আমি নামার পর চট্টগ্রাম নামার পর সেখান থেকে আমার পর্যন্ত যাওয়ার সময় আহ ভাড়া হবে একশো টাকা। সর্বোচ্চ ভাড়া। কিন্তু সেটা আমি অনেক পরে জানছি আহ সেদিন আমার থেকে নিয়েছে চারশো টাকা। নতুন কিছু করার নেই যাওয়াই লাগবে

বুঝতে পারছি এটা তো রাশেয়ার তো করে ভাই এটা কিছু করার নেই।

খাবারের জন্যে famous ঠিকই আছে কিন্তু সেভাবে খাওয়া হয়ে ওঠেনি। যেটা খাইছিলাম সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলের খাবার যেটা most ফাউল খাবার এ হয়। কি দিয়েছিলো তোমাদেরকে খাইতে? মাগুর মাছের একটা piece তারপর মুরগির এক piece গোস্ট।

আর হলুদে ডোবানো ডাল। ও আচ্ছা আচ্ছা এটা কত টাকা নিয়েছিল? free নাকি টাকা দিতে হয়েছিল?

বুঝতে পারছি তবে তোমার মাছ নেওয়া ভুল হয়েছে। অন্য মানে অচেনা restaurant উপরে এমনি যেগুলো দেখায় যে মাছ খাওয়া ঠিক না। আমার মনে হয় সবচেয়ে safe খাবার যেটা সেটা হচ্ছে তোমার, ওই ডিম্ আর যদি একটু

হ্যাঁ শুনছিলাম মাছ খাওয়া ঠিক হয়নি পরে আম্মু বকছিল, বলতেছে তুই জানিস না যে কি মাছ? খাইতে পারিস বা মাছের কি অবস্থা পচা না ভালো? খাওয়াটা ঠিক হয়নি।

একবারই খাইছি তারপরে দুই তিনদিন একটু হালকা নাস্তা আর উপোস ছিলাম ব্যাস। রুটি পাউরুটি তারপর পরোটা এটাই। ও বুঝতে পারছি। অবশ্য তুমি যখন গেছিলা তোমায় কি এমনি কিছু massage করেছিলাম তুমি মনে হয়, হোয়াটস্যাপ check করতে ছিলা না। সেইজন্য massage গুলো পাওনি। হ্যাঁ busy ছিল এইজন্যই যাইহোক। তবে আমিও যাবো আমাকে একটু suggestion দাও দেখি, চিটাগং গেলে মানে কি কি জায়গা ঘোরা যাইতে পারে? সবার আগে তুমি ঘুরতে পারবে হলো চিটাগং ভার্সিটে অনেক অনেক অনেক বড় জায়গা এবং অনেক সুন্দর জায়গা। সেখানে পাহাড় আছে একটু পাহাড়ি ঝর্ণা আছে। তারপর হল গুলা অনেক সুন্দর। আচ্ছা একবার সবাই group নিয়ে আর ওই যখন যাবো তোমাকে আমি হোয়াটস্যাপে knock করবো। হোয়াটস্যাপে তো তুমি আছোই, তাইনা? হ্যাঁ আমি হোয়া হোয়াটস্যাপে আছি। হ্যাঁ হোয়াটস্যাপ টা তুমি মানে delete করো না। হোয়াটস্যাপ অনেক important আর আমি বেশিরভাগ সময় হোয়াটস্যাপ এই contact করি সবসময়। তো হোয়াটস্যাপ টাই একটু active হম হোয়াটস্যাপ সবথেকে secure আমার কাছে মনে হয় এটাই ভালো ফেসবুক বলো এটা ম্যাসেঞ্জার ভালো লাগে না। ফেসবুকে ঢুকলে time waste হয়। ওই যেমন এখন তো সবথেকে বেশি virus যেটা হলো Video video দেখতে লাগলে একের পর এক যেতে থাকে। হ্যাঁ বুঝতে পারছি। আর তাহলে আমি আমি শোনো আমি ভাবতেছি next day ঘুরতে গেলে তুমি আর আমি মানে একসাথে যাবো। ঘুরতে গিয়ে মনে করো কোনো একটা location select করলাম, select করে হয়তো আরো কিছু friend দের কে নিয়ে ঘুরে মনে কর একদিনেরই tour হবে, একদিনের বেশি মানে দেবোনা। আহ কারণ একটু tired হয়ে যাই দুই তিনদিনের tour হলে তো হয়তো বা বাংলাদেশের যেইটা best place তুমি বলবা। ঐখানে তো যাইতে পারবো না। কারণ ওইটা অনেক দূর। তো আমরা হয়তো বা আশেপাশে কোনো place select করলাম যেমন তোমার মনে করো এই যে ইয়া গুলো সেই বগুড়া তে আছে আবার রাজশাহী তে আছে কিছু place এগুলা একটু ঘুরলাম ফিরলাম হ্যাঁ দেখলাম দেখে এবার back করলাম, তাইনা কি বলো? হ্যাঁ ঠিক বলছো। কারণ চট্টগ্রাম থেকে আবার about তিন সাড়ে তিন ঘন্টা লাগে কক্সবাজার যাইতে। অতোদূরে তো যাওয়াটা কেমন একটা হবে না। আহ বাসার কাছে মস্তানগর হ্যাঁ কাছেই ওটাও ভালো জায়গা অনেক কিছু দেখার আছে। মাজার আছে তারপরে বেহুলা লকিন্দরের খাট বা কি বলে? বাসরঘর ঐটা আছে। আরও অনেককিছু আছে আমার খুব একটা মনে করতেছি না আমি গেছি দু একবার but ভুলে গেছি ছোট থাকতে গেছি তো এখন আরেকবার যাওয়া হবে সবাই মিলে। আর সবাই মিলে গেলে তো জানোই মজা অনেক বেশি হয়। হ্যাঁ সেটা তো অবশ্যই বুঝছি। আর গেলে যাওয়া হবে সবার সাথে তবে আমার মনে হয় এটা মানে আহ সত্যি না। এই যে বলে খাট আছে, এটা কি সত্যি তোমার মনে হয়? আমি নিজের চোখে দেখিনি কিন্তু সবাই বলে লোক মুখে প্রচলিত এই। হ্যাঁ ঐটা মানে এই কোথায় কোথায় আসছে আরকি। তবে আমার মনে হয় না এইটা বাস্তব। আর এদিকটা তুমি যদি একটু মানে প্রাচীন tourist place এর কথা বলা হয়, বলতে পাহাড়পুর মানে একটা ভালো জায়গা। তবে মানে যারা একটু পছন্দ করে তোমার old এই place গুলা হ্যাঁ একটু তাদের কাছে এটা অনেক ভালো লাগবে আরকি আমার মনে হয়। হ্যাঁ ঠিক বলছো রাস্তায় এতেই আছে না? একটা মসজিদ বাঘা মসজিদ রাশেয়াতে আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই রাজেয়া বাঘা মসজিদ আছে আবার কুসুমা মসজিদ আছে এইগুলো জায়গা কিন্তু প্রায় প্রতিদিন অনেক অনেক অনেক মানুষ ঘুরতে যায়। তাইনা? সেটা তো অবশ্যই আর তোমার আমার মসজিদে মানে শুধু tourism place যেটা বলা হয় বা tourism যেটা বলা হয়। এটা বলতে মানুষ কিন্তু শুধু জায়গাটাই বোঝে আমার মনে হয় আসলে শুধু এই জায়গাটাই main না। Tourism মানে অন্য কারণে হতে পারে যে, হয়তো কোনো একটা place এ যাচ্ছো যে ওখানকার আহ তুমি মানে food test করবা এট এটাকেও মানে tourism কিন্তু বলা যায়। শুধু যে জায়গাটা সুন্দর এই জন্যে না। কিংবা ওখানে কিছু থাকবা না বলতে পারো একটু ওখানে authentic food আছে যেটা তুমি মানে খাইতে চাও ওখানকারই মানে food ওখানকার food টা অনেক প্রচলিত। এরকম এমন হয় যে tourism হইতে পারে। ও আচ্ছা তাহলে তো বগুরাই best. বগুড়ার দই হলো পুরা বাংলাদেশের মধ্যে best. তারপর দিনাজপুরের দিনাজপুরের কি ওইটা? উম একটা চাল আছে না বাসমতি চাল? পাওয়া যায়। আর তুমি আমার তাহলে আমার মনে হয় যে এই এই মানে আহ দইয়ের কথা বললে এটা একটু over rate এটা আগে হয়তো ভালো ছিল। এখন মানে মোটামুটি সব জায়গায় ভালো পাওয়া যায়। আর এই Food এর কথা আমি মানে বললাম আমরা কয়েকদিন পর আমি নিহান্ট আরও কয়েকটা friend সহ তো রাজশাহীর কাটাখালী তে ঘুরতে যাবো। গেছিলা না যাওয়া হয়নি আমি আজ শুনছি।

এইটা একটা ভালো idea. তুমি নিহাদ রে সাথে নিতে পারো। ও আবার খাদক মানুষ তো, ভোজন রসিক অনেক বেশি খাবে। হ্যাঁ আসলে আমি আর ঈসাকে নেবো plan টা ওই করছে ও যেহেতু আমাকে add হইতে বললো দেখি আমি maybe add হবো। এখনও sure না যদি busy না থাকি তাহলে অবশ্যই try করবো আরকি add হওয়ার। সবার আগে tour তারপরে অন্যান্য কাজ। এটা হলো আমার rules. এখন তুমি কিভাবে দেখবা তোমার কাছে আলাদা হতে পারে আর এইরকম কোনো opportunity পাইলে আমি আগে tour দিই তারপরে অন্য কাজ। এটা তো তুমি একদম ঠিক বলছো। এইজন্যই ভাব ভাবতেছি এই tour যাওয়া কেই আমি কাজে রূপান্তর করবো। tour দিবো ওটাই যেন আমার কাজ হয়। হ্যাঁ কারণ আসলে এই tour দেওয়ার মানে যে একটা মজা। এটা অন্য কিছুতে নাই

হ্যাঁ

খুবই মজা। আর নতুন নতুন experience হয়। এই এই tourism যেটা মানে যারা পছন্দ করে খুব, তাদেরকে বাংলায় কি বলে বলো দেখি? তাদেরকে তোমার মনে করো বলে হচ্ছে ভ্রমণ পিপাসু। নাম কি মানে এই word টা এই term টা কি তুমি এর আগে শুনেছ? আমি এটার ঠিকঠাক উচ্চারণ করতে

এটা কি ভ্রমণ পিপাসু। হ্যাঁ আমাদের একটা group আছে। আর যাইহোক এইগুলো ভ্রমণের কথা আর কি শেষ হয়? আমরা তো প্রচুর ভ্রমণ করি তবে এই মানে ভ্রমণের কথা বললে চলতেই থাকবে চলতেই থাকবে। তো তোমার কি মনে হয়? ভ্রমণের কথার কি কোনো শেষ আছে? না ভ্রমণের কথার শেষ আছে? এটা সম্ভব না। আমরা দুইজন আর তিনজন মিলে ঘুরি। তোমার group থাকলে আমারে add করো। আমিও যাবো এই group এ। হ্যাঁ হ্যাঁ sure sure. আর যা plan হইলে তো সবাইকে জানানোই হয় যে চল কে জাবি না জাবি? তো দেখাযাক next plan হইলে তোমায় অবশ্যই জানাবো। তুমি যদি মানে থাকো তাহলে অবশ্যই জানাবো এই আরকি। তো অনেক কথা হইলো আবার কথা হবে ইনশাআল্লা। ইনশাআল্লা কথা হবে। তার আগে আমি বলি, আহ plan করলে একটু ঈদের মধ্যে করো হ্যাঁ? সবাই যখন বাসায় থাকবে এছাড়া তো বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ সবাই ব্যাস ব্যস্ত আমরা। হ্যাঁ সেটা তো অবশ্যই sure sure ঈদের মধ্যে নাটোর যাওয়ার একটা plan হচ্ছে, দেখাযাক তোমাকে জানাবো আমি। আর অবশ্যই বাইক tour এর ব্যবস্থা করো। বাইকে মজা বেশি হবে কাছে তো? সেটা তো অবশ্যই আমরা তো বাইক নিয়েই যাবো নাটোর। তারপরে তো দূরে যাইতাম বাইক নিয়ে যাচ্ছি ঠিকে নাটোর যাবো। দেখাযাক এইতো ঈদ আসতে আসতে আমার licence এর ঝামেলা maybe শেষ হবে, তো তখন দিবো ইনশাআল্লা। ইনশাআল্লা

আচ্ছা

Hello পার্থ? হ্যাঁ বলো। হ্যাঁ সেদিন কথা হচ্ছিলো তো তোমাকে তো বললাম ঘোরার কথা তো আমাদের এদিকে যে ছেলে গুলা আছে ওরা বলছে যে এখন সাত আট দিনের, অতো মানে distance এর tour এখন তো করা যাবে না মানে সময় পাওয়া যাবে না সবার হবে না তাই বলছে দু একজনের হবে আবার দু একজনের হবে না তাই বলছে তো ছোটো খাটো মধ্যে এখন যদি আপাতত দিঘার দিকে যাওয়া যায় তো তোমার কি কোনো সমস্যা হবে? না না সমস্যা তো হবে না আমার তো কোনো সমস্যা নেই আমি দিঘা গিয়েছি তো ভালোই হবে আমি তো তার আগে গিয়েছিলাম তোমার তোমাদের কে বললাম তোমার যদি ইচ্ছাতে যাবো, অদুবিধা নাই আমি দিঘা যেতে রাজি আছি চলো।

দিঘা তে mainly তো আমি তো গেছি এর আগে একবার দুবার গেছি তো ওখানে তো mainly আকর্ষণ হচ্ছে তো সমুদ্র সমুদ্র ছাড়া ওখানে কি আছে? তো এখন যেটা দেখলাম যে আগে তো old দিঘা তে লোকজন বেশি যেত এখন তো দেখি old দিঘা তে লোক বেশি যায়না এখন new দিঘা তে বেশি যাচ্ছে কারন new দিঘা তে দেখছি নতুন নতুন hotel করেছে three star five star সব hotel খুলে দিয়েছে। তারপরে দেখি hotel এর ওপর আবার swimming pool তারপরে sea facing যে window গুলো আছে সেগুলো রাখছে তারপর balcony রাখছে, Hotel গুলো বেশ ভালো করেছে এখন মানে hotel থেকে সমুদ্র দেখা যাবে রাত্রে হোক বা দিনে হোক সব কিছু দেখা যাবে একদম। হ্যাঁ তো কোনো ব্যাপার নয় যাওয়া যেতে পারে তা কতজন যাবে এখানে? গেলে আমাদের এই ধরো আট থেকে দশ জন যেরকম একটা team কথা হচ্ছিলো যে হয়তো দার্জিলিং বা অন্যান্য তারাপীঠ এর যে যা কথাগুলো হচ্ছিলো সেগুলোই হবে তাহলে আট থেকে দশ জন ই যাবে এবার দুই থেকে দিনের যদি এক খানা tour হয়, ছোটো tour হয় কোনো একটা weekend ধরে নিলাম ধরো শনিবার রবিবার ধরে নিলাম আর একটা শুক্রবার হোক বা সোমবার হোক, আমরা একটা ধরে নিলাম তো সেরকম যদি হয় তাহলে সবার ক্ষেত্রে সুবিধা হবে কারন যে যার কাজ কর্ম আছে, সবাই কে ধরো আগের থেকে তো বলা যাবে না যে এতো দিন ছুটি নে বা অত দিন ছুটি নে বলা যাবে না তো সবাই কে আগের থেকে বলে রাখলাম শুক্র শনি রবি বা শনি রবি সোম এরকম একটা করেনে তারপরে ঘুরে চলে এলাম কাছাকাছির মধ্যে, হ্যাঁ সেটাই ভালো গো সবাই তো ছুটি দেবে না আগের থেকে জানিয়ে দেওয়া ভালো যে যার কাজ ছুটিটা নিয়ে নেবে, আর ওখানে দেখছিলাম মানে এর আগে তো আমি গেছিলাম কিন্তু side seeing আমার সব কিছু করা হয়নি গেছিলাম এক দিনের জন্য গেছিলাম আরকি তো ওখানে যাওয়ার পরে সমুদ্রের সামনে স্নাস্নান করলাম, স্নান করার পরে তারপরে hotel এ আবার ফিরে চলে এসেছিলাম তো, একটা emergency র জন্য আবার ফিরে চলে আসতে হয়েছিলো তো এবার যদি যাই তাহলে ভাবছি side seeing যেগুলো আছে যেমন ধরো উদয়পুর beach আছে বা ওখানে science city আছে বা, আরও যে যে দেখার জিনিস গুলো আছে ওখানে zoo করেছে park এর মতো আছে সেসব জায়গা গুলো যেতে হবে তো তোমার ওখানে ইয়ে সব ইয়ে তে side seeing এর যদি যাওয়া হয় তাহলে তোমার কোনো অসুবিধা নেই তো না তুমি, তুমি room এই থাকবে বলছো? না না অসুবিধা না আমি তো ঘোরার জন্য আহ এক পা হয়ে আছি, কোন অসুবিধা নাই যত ঘুরবো ততো ভালো লাগবে ঘোরার জন্য তো ছুটি নেবো ঘুরলে তো মন টাও ভালো লাগবে সবকিছু দেখা ও হবে ঘুরতে তো ভালোই লাগে সবার ই ঘুরায় ভালোই লাগে কিন্তু আমাদের এখানে দুই তিন জন আছে, ওরা বলছে যে আমরা side seeing এ যাবো না মানে ওদের side seeing এ যাওয়ার কোনো ইচ্ছা নেই ওরা বলছে যে আমরা room এই থাকবো তোরা যদি যাস তাহলে, আহ তোরা ঘুরে চলে এলি তো আমরা room এই থাকলাম তো ওরা তাই বলছিলো তো আমি বললাম ঠিক আছে তোরা যদি যেতে না চাস তাহলে তোরা room এই থাকবি আমাদের যেই কয়জন যাওয়ার বাইরে আহ ঘুরে দেখার ইচ্ছা তো আমরা সেই কয়জন গেলাম দেখলাম তারপরে চলে এলাম আবার। হ্যাঁ হ্যাঁ এবার সবাই তো সব জায়গায় যেতে ইচ্ছুক নয় এবারে যারা যাবে না তারা room এর মধ্যে থাকবে এবারে যে কটা আমরা যাবো একটা তাও এখান, এখান থেকে কিছু ভাড়া করে নিলাম নিয়ে চলে গেলাম। যদি উম hotel থেকে বলে দিতো hotel থেকে ওরা গাড়ির ব্যবস্থা করে দিবে আবার যদি মনে করি যে না গাড়ি তে বেশি ভাড়া পড়ছে তো hotel এর ওখানে টোটো ভাড়া ও করে নেওয়া যেতে পারে এবারে,

তো ভাড়া টা অনেক বেশি নেয় গাড়ি ভাড়ার খেত্রেও ভাড়া বেশি নেয় আর টোটো ভাড়া যদি করি তো ভাড়া বেশি নেবে আমাদের এদিকে যদি সারাদিন টোটো booking করি, তো আমাদের এদিকে কতো নেবে পাঁচশো টাকা বা ছয়শো টাকা নিলো কিন্তু দিঘা তে যদি সারাদিনের জন্য টোটো booking করি তো হাজার টাকা বারশো টাকা নিয়ে নেবে তো সেজন্য গাড়ি booking করাই ভালো গাড়ি তে দেখা গেলো আরও পাঁচশো বা ছয়শো টাকা নিবে, পনেরশো বা ষোলোশো টাকা নিবে তো, আট জন যদি থাকি তাহলে একটা ভালো package হয়ে যাবে দুশো টাকা করে বা আড়াইশ টাকা করে সবার একটা package হয়ে যাবে আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা তো বটেই গাড়ি ভাড়া টা করাই ভালো হবে আমার তো একাই তো দেবো না পয়সা টা যে কটা যাবে সেখানে ভাগ করে যেটা পড়বে সেটাই দিব একসাথেই দিব হুম হুম হুম সবাই মিলে দিলে সুবিধা হবে।

আবার এদিকে hotel যেগুলো আছে আমি একটা hotel এর মানে এর আগে যখন গিয়ে দেখলাম তখন পিনকোন বলে যে একটা hotel আছে সেই hotel এ ছিলাম তো সেই hotel এর phone number আমার কাছে আছে, আমি যদি ওদেরকে বলি উম তাহলে ওরা সেটা booking ও করে দিবে। সাথে সাথে booking করে দিবে আহ ওখানে ভাড়া যেটা বলছিলো যে এক হাজার টাকা per night ঠিক আছে? তো, মানে ডরমিটরে যদি নেই তাহলে ডরমিটরে ভাড়া একটু বেশি পড়বে সেখানে সাত আট জন একসাথে থাকা যাবে আর কেউ যদি বললো যে না আমি আলাদা করে room নিব তাহলে single room ও পাওয়া যায় single room হচ্ছে ছয়শ টাকা করে, আর যদি double bed নেয় double bed এর room নেই তাহলে সেগুলা বলছিলো হাজার বা বারশো টাকা করে আহ তুমি কি ডরমেটরি থাকবে না single বা double এরকমের ইয়ে তে room নেওয়ার তাহলে, তাহলে সেরকম ভাবে booking করতে হবে তো। হ্যাঁ সেটা ঠিক বলেছো কিন্তু দেখো সবাই যদি একসাথে থাকতে চাই তাহলে আমার তো কোনো ব্যাপার নয় আমাকে যেখানে দেবে আমি সেখানে থাকবো একসাথে থাকতেও ভালো লাগবে সবাই কে জিজ্ঞাসা করো ওরা কি,

সবার একসাথে থাকার ইচ্ছা নাই তার কারন হচ্ছে দুই তিন জন আছে তারা বলছিলো কিনা হচ্ছে না আমরা একসাথে থাকবো না ওরা বলছিলো single আলাদা আলাদা room নেবো কারন ওরা,

আর আমাদের বাকি এদিকে যে কয়জন থাকবো পাঁচ জন হোক বা ছয়জন হোক তাহলে আমরা একটা আলাদা করে ডরমেটো নিয়ে নেবো তাহলে আমাদের খরচা টা কমে যাবে এবার ওদের যে খরচ টা হবে তাহলে সেটা আলাদা করে দিয়ে দিলো তাহলেই তো হবে। হ্যাঁ সেটাই বলছিলাম কেউ যদি ইচ্ছা না থাকে যদি একসাথে থাকে তাহলে তো কোনো ব্যাপার নয় ওরা আলাদা ভাবে room নিতেই পারে আমাদের তো কোনো ব্যাপার নয় আমরা একসাথে থেকে যাবো যে কটা থাকবে আমাদের কোনো সমস্যা হবে না। আর ওখানে খাওয়ার দাওয়ার এর ব্যাবস্থা বলতে hotel এই সব খাওয়ার পাওয়া যায় ঠিক আছে মানে hotel এ যদি বলে দেই যে উম এখানে আমাদেরকে lunch এ বা dinner এ খাওয়ার দাও তো,

অন্যান্য যে hotel গুলো আছে সেই hotel গুলা তেও পমফ্রে মাছ দিলেই rate একটু বেশি এবার অন্যান্য মাছ গুলো যদি নেই তাহলে একটু rate টা কম হবে কিন্তু যাচ্ছি যখন ঘুরতে বা ধরো, আহ দিঘা বলে কথা ওখানে পমফ্রে টা একটু ভালো পাওয়া যায় পমফ্রে মাছ টা তো সেটা খাওয়া যেতে পারে এক আদ দিন তুমি কী বলছ? হ্যাঁ হ্যাঁ সেরকম ব্যাপার তো ওইরকম সব ওখানকার কী, কীরকম খাওয়ার হয় মানে কী কী খাওয়ার আছে? খাওয়ার সব রকমের আছে আমাদের এদিকে যেমন খাওয়ার পাওয়া যায় খাওয়ার সব খাওয়ার ওখানেও পাওয়া যায় কিন্তু খাওয়ারের দাম টা ওখানে একটু বেশি মানে আমাদের এদিকে দেখা গেলো যে খাওয়ার টার দাম পঞ্চাশ টাকা বা ষাট টাকা plate হবে,

মানে সনিবার রবিবার হলে weekend যখনি হবে তখন তো কোলকাতা থেকে যে মেলার মতো লোক চলে যায় কারন কোলকাতা থেকে তো খুবই রাস্তা কম তিন ঘণ্টার রাস্তা train এ হোক বা bus এ হোক রাস্তা খুবই কম ধর্মতলা থেকে যদি bus ধরে নেই, তো খুবই কম রাস্তা তো সেইজন্য লোকজন দেখি যে সনি রবিবার করে তাড়াতাড়ি চলেও যায় আর ওখানে hotel কোনো সময়ে খালি থাকে না ওদের off season বা on season এরকমের কোনো ব্যাপার থাকে না ওদের সবসময় season বাবা তো কোনো ব্যাপার নয় একটা কিছু খেলেই হবে তো আর আশেপাশে সেরকম জায়গা নেই দিঘা ছাড়া? আশেপাশে দেখার জায়গা বলতে উদয়পুর যে beach আছে সেই beach আহ আমরা যেতে পারি তো ওখানে ঝাউ বন আছে ঠিক আছে ঝাউ বন, আহ বেশ ভালো জায়গা, জায়গা টা শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা শুধু বালির ওপরে আরকি শুধু বালি সাদা বালি আছে ওখানে আর ওখানে এর আগে আমি যখন গেছিলাম তখন একটা cinema র ও shooting চলছিলো মানে কোলকাতা থেকে, যে shooting গুলো হয় বাংলা cinema র ওখানে মেলা কিন্তু shooting করতে আসে যেকোনো বাংলা cinema র shooting করতে আসে দেখ আগে তো অনেক cinema র shooting হতো ইদানিং কমে গেছে কিন্তু তাও দেখি shooting করতে আসে আর ওখান থেকে তো, ওড়িশার যে border সেই border টাও কাছে আমরা যদি ভাবি যে ওড়িশার border ওখানে cross করে তারপর আমরা ইয়ে তে যাবো তো সেই মন্দিরেও কিন্তু যাওয়া যেতে পারে কারন উদয়পুর beach থেকে মন্দির টা কিন্তু খুবই কাছে ওখানে গেলাম পূজো টুজো একটু দিলাম তারপরে, আবার ফিরে চলে এলাম সেটা কিন্তু করা যেতে পারে কিন্তু সেটা করতে গেলে আমাদের কে আবার সকালের দিকে যেতে হবে কারন মন, সকালের দিকে খোলা বিকেলের দিকে আবার বন্ধ থাকে। ও মানে মন্দির টা খুব famous নাকি ওখানকার মধ্যে? মন্দির টা famous মন্দির মানে এখানে আমাদের আহ West Bengal থেকে যে লোক যায় তারাও ওখানে পূজো দেয় আবার ওখানে ওড়িশার যারা লোক আছে কটকের যারা লোক আছে তারাও ওখানে পূজো দেয়। মানে border টা পড়ছে ওড়িশার যে কটক শহর আছে সেই কটক শহরে border টা পড়ছে উদয়পুর beach টা তো ওখানকার local লোক ও প্রচুর পূজো দিতে আসে আবার আমাদের এখানকার যে আহ লোক আছে যারা ঘুরতে যায় সবাই যায়না, উদয়পুর beach এর ওখানে মন্দিরের ওখানে সবাই যায়না কিন্তু যারা যারা ইচ্ছুক থাকে তারা ওখানে যায় পুজো টুজো দেয় তো ওখানে যাওয়া যেতে পারে কিন্তু। ও তো মন্দির টায় গিয়েছিলে কী? আমি গেছিলাম মন্দির টা বেশ ভালোই একদম, আহ তোমার সমুদ্রের তীরবর্তি এলাকা তে অবস্থিত আর ওখানের যে পরিবেষ টা আছে খুবই ভালো চারিদিকে ঝাউবনের জঙ্গল টা ধরো আহ শুধু বালি আর বালি আর বালির মাঝখানে এক খানা ধরো মন্দির আছে তো, জায়গা টা বেশ ভালো মানে ওখানে গেলে একটা শান্তি অনুভব হবে। ও তাহলে, তাহলে মানে প্রচুর ভিড় হয় তাহলে? ভিড় ভালোই হয় মানে যদি ধরো সনিবার মঙ্গলবার করে যদি কেউ যায় তাহলে তো ওখানে ভালোই ভিড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা তাহলে ভালোই তো ওখানে যাওয়া যাবে দর্শন ও করা যাবে মন্দির গুলো দেখাও হবে। হ্যাঁ ওইটা একটা যাওয়া যেতে পারে আর একটা যদি আমরা ভাবি যে একটা দিন বা দুটা দিন ওখানে hold করে গেলাম তারপরে আমরা আহ দিঘা থেকে মন্দারমনি এলাম বা হচ্ছে তোমার মোহনার দিকে এলাম মোহনার দিকে আসার উদ্দেশ্য হচ্ছে যে যত এই ট্রলারে মাছ ধরতে যাই সামুদ্রিক যে মাছ গুলো আছে তো সব মোহনা দিয়ে আসে মানে মোহনা তে,